এইসব আ কেক মিষ্টি জাতীয় জিনিস দেখলে আমার এমনিই ভীষণ লোভ লাগে।

সে তখন এমন একটা নৌকো বুক করলো আমার হাসব্যান্ড ।

আমাদের এখানে বিভিন্ন যেখানে চোখ দেখাতে যেই হয়।

এটা দেখে মনে হচ্ছে অনেক সময় সরকার থেকে উম তো করে না? যে চোখ দেখানোর ব্যবস্থা গরীব মানুষের জন্য এটা সেই মনে হয়।

এ ম্যারোটে উম আমার ছেলে কনফারেন্স হয় ওতো ইয়ে করে এম.আর ।

এ সরকার এখন বাস টার্মিনাল -গুলো ভালো করছে। আর ভালো ভালো কিছু এ.সি. বাস -ও আনছে।

বিউটি পার্লার বিউটি পার্লার -এ তো মাসে যেতেই হয়।

এখানকার সময়ে অনেক পার্ক -ই আছে। যেখানে এরম স্ট্যাচু সুন্দর সুন্দর গাছপালা তার পরে গাছপালা গুলোকে কেটে ডিজাইন করা থাকে।

এটা কোনো চার্চ -এর ভেতর ।